এই ছবিটি পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি ছবিটির মধ্যে অনেক বড় জায়গা রয়েছে যেখানে একটি লরি একটি বাইক একটি সাইকেল দুটি স্কুটি পার্কিং করা হয়েছে।

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি এটি একটি চার্চ চার্চটি অনেক সুন্দর করে ডেকোরেট করা ।

গিটার নিয়ে গান করতে ব্যস্ত এবং তার আশেপাশে কিছু মানুষ নিজস্ব বাদ্যযন্ত্রের বাজানতে ব্যস্ত মঞ্চটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।